এখানে একটি অফিস দেখা যাচ্ছেঅফিস টি বেশ বড় ছোট ছোট কেবিন রয়েছে কেবিন এর মধ্যে সুইচবোর্ড ও দেখা যাচ্ছে জলের বোতল ও রয়েছে এছাড়া --

কালার -এর ফুলে ভর্তি। একটি ফাঁকা চেয়ার দেখা যাচ্ছে। দূরে অনেক সুন্দর সুন্দর অনেক গাছ লাগানো রয়েছে বাহারি গাছ।

এখানে দেখা যাচ্ছে একটি প্রাইভেট কার এর ইঞ্জিন অংশ খুলে সরানো হচ্ছে একজন ব্যক্তি সারাচ্ছেন গাড়িটিকে চেন দিয়ে বেঁধে রাখা রয়েছে এবং--

এখানে একটি বড় রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্ট টিতে অনেক চেয়ার টেবিল রয়েছে দেয়ালে টি.ভি. চলছে সিলিং এ বড় বড় ফ্যান ঝুলছে আলো জ্বলছে এই রেস্টুরেন্ট এ।

সামনে কিছু মেশিন পত্র দেখা যাচ্ছে এবং চারপাশে অনেক লোকজনের ভিড় জমেছে অনেক আলো জ্বলছে চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে দূরে একটি বিল্ডিং দেখা যাচ্--

এইখানে একটি মারুতি সুজুকির শোরুম দেখা যাচ্ছে এবং একটি আটচালার মধ্যে একটি বড় প্রাইভেট কার দাঁড় করানো রয়েছে এটার ডিকি অংশ টি খুলে একজন ব্যক্তি কিছু নি --

পালা রয়েছে এবং হসপিটাল -এর চারপাশে অনেক বাইক স্কুটি দাঁড় করানো রয়েছে। একটি বাইক -এর সামনে একজন ব্যক্তি--

তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে একজন মহিলা বীণা বাজাচ্ছে একজন ব্যক্তি সানাই বাজাচ্ছে কেউ তবলা বাজাচ্ছে।

আজান ধ্বনি শোনা যায়। মসজিদের সামনে কিছু ইট কাঠের টুকরো পরে রয়েছে। মসজিদটির নির্মাণ কাজ এখনো মাঝে মধ্যেই চলছে।

এটি একটি স্টেশনারি দোকান দোকানটি খুব বড় এখানে দেখা যাচ্ছে পেন পেন্সিল ইরেজার ঘড়ির ব্যাটারি --

আঠা-আ-আ নোটবুক সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় স্টেশনারি জিনিস পাওয়া যায়।

এখানে একটি বড় মাঠ দেখা যাচ্ছে সামনে মাঠের পাশে দুটি বড় বড় গাছ রয়েছে এবং মাঠেতে দুটো ইঁট--

পরে রয়েছে দূরে কিছু বড় বড় বাড়ি ঘর দেখা যাচ্ছে কিছু এপার্টমেন্ট দেখা যা --

বাড়িটির দেওয়াল ভেঙে ভেঙে মাটিতে পড়ছে। দেওয়াল এর গায়ে শ্যাওলা জমেছে সামনে একটি বড় জমি দেখা যাচ্ছে যেখানে বাড়ি --

ও পুরুষ মহিলা বোট চড়ছে এবং একটি বোট -এ শুধু একলাই একটি পুরুষ বসে রয়েছে এখানে প্রতিদিন অনেক ছেলে মেয়েরা --

বোট চড়তে আসে নদীর বারে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি চার্চের ভিতর দেখা যাচ্ছে চার্চ - টি খুবই বড় খুবই সুন্দর এবং অনেক চেয়ার রাখা রয়েছে যেখানে মানুষেরা বসে প্রাথর্না করে।

এব বড় বড় ফ্যান ঝুলছে এখানে প্রতিদিন প্রচুর মানুষেরা প্রাথর্না জানাতে আসে-এ।